সামনেই একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে তিনি ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে। পাশে একটি ল্যাম্প পোস্ট দেখা--

এটি একটি মাঠ যেখানে দেখা যাচ্ছে মাঠের মধ্যে বেশ কিছু মানুষের ভিড় এবং কিছু খালি চেয়ার |